এতে অনেক বড় বড় গাছ আছে এবং মাঠটির ওই সাইড -এ দিকে একটি অনেক বড় বিল্ডিং আছে যেটি বেশিরভাগটাই সাদা আর কিছুটা গোলাপি কালার -এ লিপ্ত হয়ে আছে।

এই ছবিতে আমরা রাস্তার একধারে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি দেখতে পাচ্ছি এবং তার পাশেই সুন্দর করে গাছগুলিকে ভালো এবং ছোট আকারে কেটে সাজানো রয়েছে এবং তার উল্টো সাইড -এ অনেক বড় বড় কয়েকটি বিল্ডিং ও আ--

সামনে একটি ছোট মুড়ি ভাজা ঘুগনির দোকানও আছে। আর তারই পাশে একটি অনেক বয়স্ক উকিল ও দাঁড়িয়ে আছে।

এছাড়াও এই সড়ক পথের আশপাশ দিয়ে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এছাড়াও সড়ক পথের আশপাশে অনেকগুলি গাছ যেগুলি অনেক বড় বড় খুব সুন্দর দৃশ্য ।